টেবিল দেখতে পাচ্ছি সামনের দিকে নীল এবং সাদা রং করা।

দিকে অনেকগুলো পোষ্টার লাগানো আছে।

তারপরে অনেকগুলো গণ্ডার দেখতে পাচ্ছি।

ঘরে হলুদ কালার রং করা আছে নীচে টাইলস লাগানো আছে এবং বিছানায় একটা পেপার দেখতে পাচ্ছি।

সামনের দিকে একটা গামলা একটা বস্তা অনেকগুলো পাথর তার উপর একটা বাল --

অনেক গাছপালা রয়েছে নদী আছে।

অনেক লোকজনকে দেখা যাচ্ছে এখানে।

এখানে আমরা এক দেখতে পাচ্ছি একটা নীল কালারের ঘর তাতে গ্রিলের দরজা আছে।

তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা এবং আকাশী কালার রং করা আছে নিচে টাইলস লাগানো উপরে লাইট আছে।

অনেক গাছপালাও রয়েছে উপরে আকাশ দেখা যাচ্ছে।

এবং সাইডে অনেকগুলো গাছের গুড়ি রয়েছে।

এখানে পিছনের দিকে দেখতে পাচ্ছি একটা বাস রয়েছে।

উপরে লেখা আছে চায় সুট্টা বার ।

পিছনে-এ একটা বিল্ডিং দেখা যাচ্ছে পাশে গাছ রয়েছে।

পিছনের দিকে একটা হেলমেট রয়েছে মেঝেতে টাইলস লাগানো আছে।

এখানে অনেক গাছপালা দেখতে পাচ্ছি পিছনে অনেক বাড়িও রয়েছে।

বিল্ডিংএর সামনের দিকে অনেকগুলো ইট পড়ে রয়েছে।

অনেকগুলো লোক বসে এবং দাঁড়িয়ে রয়েছে।

একটা রাস্তাও দেখা যাচ্ছে রাস্তার ওপারে অনেকগুলো বাড়ি রয়েছে এবং এপারে ও একটা বাড়ি দেখতে পাচ্ছি।

বিছানার মধ্যে সাদা বেডশিট বিছানো নীচে টাইলস লাগানো আছে।

গাজর দেখতে পাচ্ছি এবং শসাও রয়েছে তাতে।

চে অনেক লোকজন দেখতে পাচ্ছি।

এটা অনেক বিল্ডিং দেখা যাচ্ছে।

উপরে আকাশে অনেক মেঘ রয়েছে।

উপরে লাইট দেখতে পাচ্ছি পোস্টার একটা ঘড়ি অনেক গাছপালা রয়েছে।

সবুজ কালারের পর্দা নীচে অনেক ডাস্টবিন দেখতে পাচ্ছি।

সামনের দিকে দেখছি চায়ের কাপ রয়েছে একটা কেটলি দেখা যাচ্ছে একটা টেবিল -ও আছে।

একটা ড্রাম দেখতে পাচ্ছি লাল কালারের কিছু ঢাকা রয়েছে।

আইরন মেশিন আছে এবং দোকানে স্টাডি টেবিল রয়েছে।